এখানে দুজন ভদ্রলোক দাঁড়িয়ে প্রণাম করছেন দেখা যাচ্ছে।

একটি উম নীল কালারের ড্রাম দেখা যাচ্চে রেক দেখা যাচ্চে।

এখানে দূরে একটি পাহাড় দেখা যাচ্ছে এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের কিনারে একটি উচু গাছ দেখা যাচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি যন্ত্র উম উম জিমের মেশিন দেখা যাচ্ছে।

দোকানটির উপরে একটি ব্যানার লাগানো আছে ব্যানার -টিতে মৌসুমী প্রিন্টার্স লেখা দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো ইলেকট্রিক বোর্ড দেখা যাচ্ছে এখানে এ_সি দেখা যাচ্ছে।

এখানে লাইট জ্বালানো আছে দেখা যাচ্চে একানে একজন লোক দাঁড়িয়ে আছেন দেখা যাচ্চে হাতে ব্যাট পায়ে একটু নীল কালারের একটি জুতা পরা।

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্চে এখানে অনেক যুবক দেখা যাচ্চে।

এখানে একটি জিম সেন্টার দেখা যাচ্ছে।

এখানে চারিদিকে কুটকুটে অন্ধকার দেখা যাচ্ছে।

এখানে ঘরটির ভিতরে অনেকগুলি টিচার ও টেবিল দেখা যাচ্ছে।

এখানে আকাশে মেঘ দেকা যাচ্চে চারিপাশে অনেক গাসপালা দেকা যাচ্চে।